হ্যাঁ আমি শুনেছি মল্লারপুর এ আমার এখনো guard পড়েনি আমি শুনেছি মল্লারপুরটা আশেপাশে যে college থাকে না তার মধ্যে মল্লারপুর টা সবচেয়ে guard বেশি দেয় যে কোনো ছেলে বলে ঘাড় নাড়াতে দেবেনা তারপরে এই দিকে তাকাতে দেবে না ই দিবেনা মানে বিশাল মানে জায়গাটা শৃংখলার মধ্যে রেখে দেয় সবকে আমার তো এরকম এতে preparation ছিলনা পরীক্ষা দেওয়ার তো তো আমার মানে আমার এমন হয়ে গেছিলো যে আমি পরীক্ষার হল ঢুকলাম তো তো দেখছি আমার sit মানে আমার bench পড়েছে আমার first bench এ, এবার ধর আমি একটু আরও ভয় খেয়ে গেছিলাম যে কি বলবো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

হ্যাঁ ভয় তো করছেই এখন ভয়ে তো হবেই এবং কি হবে না হবে question কিরকম আসবে না আসবে মনের মধ্যে কতটা preparation লিলাম একটু আতঙ্ক থাকে নিজেদের মধ্যে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 হ্যাঁ তা pattern টা কিরকম থাকে তোমাদের দুই দুই না কত রকমের বড়ো question কত রকমের ছোটো ছোটো question থাকে হম pattern হচ্ছে এটাই যে মানে প্রথমে থাকবে দশটা দু number এর question মানে দশ দু গুণে কুড়ি number আর তোমার আট না দশ number এর থাকবে দুটা মানে দশ দু গুণে কুড়ি, তাহলে এদিকে কুড়ি কুড়ি চল্লিশ হলো চল্লিশ আর তোমার পাঁচ number এর চার চার কুড়ি নিয়ে ষাট number আর project তোমার দশ number সত্তর number এর পরীক্ষা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 হ্যাঁ project টা মানে project টা ঐ college এই নেয় মানে আমাদের home centre এ নেয় project টা আর হ্যাঁ আরেকটা কথা আছে যে আমাদের মানে আমাদের যে fifth sem টা পরীক্ষাটা দিলাম তো ওটা তে আমাদের যে মানে paper টা ছিলো চারটা সেটা হচ্ছে আমাদের কিন্তু যে main subject সেটা হচ্ছে তোমার history তো তার side এ যে দুটো paper ছিল dsp one dsp two ওটা কিন্তু history এর মধ্যেই পড়ছে ঠিক আছে ওদেরকে কিন্তু মানে আমাদের ঐ মোল্লারপুর যেতে হয়েছিল আর others যাদের কিন্তু অন্য ইয়ে আছে মানে subject আছে ঐ মানে রাষ্ট্রবিজ্ঞান তাদের যেমন side এ যেমন তোমার অন্য ইয়ে আছে মানে education বা side এ কিছু আছে বাংলা তাদেরকে কে কিন্তু মানে side এর subject টা মানে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

আর পাঁচটা একটা চার number এর ছিল চার পাঁচে কুড়ি মানে কুড়ি কুড়ি চল্লিশ হলো তো আর college এ তো ছিল ছটা option ছিলো যে কোনো পাঁচটা করতে হবে আর বড়ো question তো ছিলো মোটামুটি আমার আন্দাজ দশ দু গুণে কুড়ি ঠিক আছে তা total হচ্ছে ষাট মানে চারটা থাকবে দশ number এর দুটো করতে হবে ও দশ number এ তোর internship লিখিত পরীক্ষাটা হয় না ত্রিশ number এর ওটা একটা আর একটা ছিলো তোর মোট আর পাঁচ number college এর হাতেই ছিলো সেটা হচ্ছে attendence মানে তোর present কতটা present থাকছে ঐ পাঁচটা total total আমাদের পঁচাত্তর না থাকছে আমাদের total আচ্ছা মানে বলছি যে project এর ব্যাপারটা মানে যেটা তোমার ঐ দশ number থাকছে project এ আর পাঁচ number যেটা extra ওটা মানে মানে college এ attendence নেবে নাকি ওটা হ্যাঁ কলেজের পাঁচ number টা হচ্ছে attendence মানে কো class তো কিছু কিছু সব class তো এমনিতেই হয়না যেইটুকু হয় এবার তার মধ্যে যারা উপস্থিত থাকে এবার সেই রকম দিয়ে দেয় পাঁচ number college এর হাতেই থাকে ওটা ও যার যাকে দিবে sir ই decision করে খাতা দেখে সত্যি কথা বলতে কি জানো তো ঐ মানে তিন বছর ধরে পড়ছি টা college কিন্তু মানে কি বলবো মানে অনেক মানে কি বলবো মানে যাওয়াই হয়নি একদম, মানে যাওয়া হয়নি কি class ই তো হয়নি সব বন্ধ এবার ধর মানে এতোটা এ হয়না কি বলব আর হ্যাঁ হ্যাঁ আর হয়না এখন যা পরীক্ষা হয়েছে সব এখন ও এতো ছেলে পিলে ভর্তি হয়েছে বাইরেও দিতে হয় জানিস পরীক্ষা এ বছর শুনলাম যে মানে এটা off line এ হলো তো পরীক্ষা মানে দুবছর পরে তো এবার বলছে অনেক সবাই বাদ যাবে বলছে এটা কি সত্তি?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

হ্যাঁ যেটা বলছিলাম হ্যাঁ তাহলে হলো ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করেছো তো হ্যাঁ খাওয়া দাওয়া করেছি ঠিক আছে তো খাওয়া দাওয়া করলিশ হম রাখছি তাহলে, ঠিক আছে বেশ হম রাখো, hello কে বলছেন কুনাল বলছেন হ্যাঁ বলছি আমি কনিকা বলছি হ্যাঁ বলুন আচ্ছা Mr কুনাল একটু আপনার সাথে আজকে online delivery নিয়ে একটু আলোচনা করতে চাই আসা করছি আচ্ছা আপনার একটু সুময় হবে হ্যাঁ বলুন ok কি জানতে চান আচ্ছা কি জানতে চান বলুন হাঁ আপনি একটু মানে আমাকে বলবেন যে আপনি online delivery গুলো কোথাথেকে করেন মানে ideally আপনার মোট favourite app বা site কোনটা

support করা তো বেশি পছন্দ করি আমি। তো amazon আছে but amazon টা শুনেছি delivery service amazon ভালো কিন্তু যেহেতু flipkart তা indian brand সেজন্য আমি vocal for local এ flipkart তা কে আমি promote করতে চাই তো আমি generally তাই জন্য আমি flipkart টা কে through দিয়ে চেষ্টা করি যে কেনার ও তাছাড়া আপনি কি use করেন কেনার জন্যে তাছাড়া যদি এইরম যখন কোনো product থাকে যেটাকে মানে flipkart পাওয়া যায় না। তখন আমি চেষ্টা করি amazon এ কেনা

না হলে আপনি সবকিছু flipkart থেকেই কেনেন হ্যা আমি নাতো সব কিছু flipkart থেকেই কিনি আচ্ছা আপনি খাওয়া দাওয়া জন্য কি use করেন কোথা থেকে আনান । খাওয়া দাওয়া জন্য আমি generally Zomato বা swiggy এই দুই থেকে আনি নেওয়া করি বেশি ভাগ তো otherwise in general তো মানে আমি offiline কেনা কাটা হয় offline ofline কোথা থেকে হ্যাঁ। খাওয়া দাওয়া না হলে আমি গিয়ে কিনি। ও আপনি গিয়ে কিনেই। এই পান্ডামিকে হ্যাঁ

হ্যাঁ সেথা একটি problem হয় তাই জন্য আমি সেই জিনিস তাকে avoid করের জন্য আমি গিয়ে কিনি অনেক সুময় এই রাম। আমার একবার বাজে problem হয়ে ছিল। কি problem হয়ে ছিল। আমার বাড়িতে গ্যাস ছিল তো আমি order করেছিলাম তো খাবারতো ঠিকঠাক সুময় আসেনি আমি অনেক বের টাই করছিলাম ওদের customer care service এ contact করার জন্যে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 ও এটা কার সাথে হয়েছিল zomato swiggy এটা হয়ে ছিল zomato তে zomato ও তার জন্য আমি খুব একটা online কে বিশ্বাস করিনা তাই জন্য আমি generally খুব online prefer করিনা আচ্ছা আপনি pandemic জন্য এই যেপুজতে কিনা কাটা করলেন গত বছর পুজতেএই বছরপুজতেআপনি কি পুজর গিয়ে কেনা কাটি করলেন হ্যাঁ আমি গিয়ে কেনাকাটি করেছিলাম তার কারণ হ্যাঁ বলুন কোথা থেকে করেছেন

যে আমি অনেক দিন ধরে pantaloon কিনি pantaloon সবকিছু ঠিকআছে ও ওখানে vairty পাওয়া যায়

so আপনি বলতে চাইছেন যে আপনি online থেকে কিছু কিনের না তাইতো না সেই রকম বলেনি আমি আপনি বধায় বুঝতে ভুল করছেন আচ্ছা আমি যেটা বলতে চেয়েছি সেথা হলো যে online থেকে কিনি আমি offline থেকে কিনি ও তো কিছুকিছু সুময় situation এর ওপর depend করে অনেক সময়ে যেটা হয়ে যদি কিছু urgentsy থাকে তো যেমন খাবারের ক্ষেত্রে যে গ্যাস যাচ্ছে বাড়িতে সেসব সময় আমি যেটা করি সেটা হচ্ছে নিয়ে আনা টা prefer করি তার কারণ খাবার তা যদি ঠিক ঠাক time এ না আসে তাহলে সেটা একটা মান ইজ্জত এর ব্যাপার আছে

যেটা করি সেটা হচ্ছে grofer বা big basket এদের থেকে কিনি কিন্তু এদের ওরাও অনেক সময় এই pandamicr এর সময় ঠিক থাকে service দেই নি offer কার ভালো থাকে grofar না big boss এর offer ভালো থেকে ভালো থেকে দুটোরই মোটামুটি থেকে offer আচ্ছা তো কোনো সময় এর থেকে ভালো কোনো সময় ওর থেকে ভালো হু grofar big boss এর ছাড়া কোথায় করেন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

কি জানিয়েছেন আপনি amazon থেকে amazon থেকে আমি মাছ এনিয়ে ছিলাম কিন্তু সেই মাছ তা খুব ভালো হয়নি তার কারণটা হচ্ছে আমাকে amazon two eighty rupees charge করে ছিল ঠিক আছে এবারে সেই টাকে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে weight বলা হয়েছিল সেই টা হচ্ছে near about one kg তো যখন এলো তখন আমি দেখলাম যে ওটাতে ও কেজি নেই ওটাতে যেটা আছে সেইটা হচ্ছে যে আপনার near about seven hundred gram তো সেই টা একটা বাজে ছিল তো amazon আমি complan করে ছিলাম হ্যাঁ তার পর কি করেছো তো তার পরে ওরা আমাকে replace করে দিয়ে ছিল তাহলে তো ভালোই হ্যাঁ তো সেইটা তখন ওরা নিয়ে এসছিল আবার আমাকে না ভুল বললাম আমাকে নিয়ে আসছিলো বলতে ওরা আমাকে replacement দিয়ে গেলো

তাহলে তো amazon কে ভালোই বলতে হয়

তো সেইটা amazon ভালো দিয়ে ছিল যে ওরা replacement দিয়ে গেছিলো amazon service মোটামুটি ভালোই আজ অব্দি কোনো দিন problem সুনি নি

কোন brand গুলো ওকে flipkart যে বললাম আপনাকে ও flipkart এ grocery পাওয়া যাই ফ্লিপকার্ড grocery পাওয়া যাই ওটা নতুন চালু হয়েছে কিন্তু ওদের খুব একটা বেশি vareity থাকে না আচ্ছা আপনি কখনো flipkart থেকে কখনো আনিয়ে দেখেছেন হ্যাঁ কিন্তু ওটা খুব ভালো হয় না তো আর আপনি কি কোথাথেকে করেন আমি ninety five percent depended on online online থেকে কি কি কিনেন সব কিছু জামা কাপড় grocery বাজার দোকান সব দোকান কিনেন online থেকে দোকান মানে দোকানে যাই বা জিনিস পাওয়া যাই তাই আচ্ছা তা কি আপনি কি যান না কোথাও offline খুব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 আচ্ছা তো জেমন ছোট খাটো জিনিয়া কাজু কিনতে হবে কিসমিস কিনতে হবে

গোবিন্দ ভোগ চাল কিনতে হবে ডাল কিনতে হবে এইগুলো বাকি জামা কাপুর বলুন grocery বলুন আমি সমস্তত কিছুই আমি online পে করি কোনো দিন আপনার কখনো বাজে experience হয়নি না আমার বাজে experience হয়নি সব সময় ভালোই ছিল সিরিঞ্চ হ্যাঁ মোটামুটি ভালোই পেয়েছি ভালোই পেয়েছেন তো কিরম সময় নেই এবং একে ও depend করে যে রকম গোর এক দিন বিগ বস কিত্ এক দিন নেই পরের দিন আজ কে দিল. এ কাল কে দিয়ে যাই ও টাকা টাকা আমি অনলাইনে পে করি দাম কি একই থেকে না Grofers অনেক discount পাওয়া যাই কোন কিসে Grofers এ যেমন তেল ফেলে দাম গুলো একটু কম থাকে যেমন

তো Grofers গুলো অনেক সময় ওটা একশো সত্তর পঁচাত্তর এ থেকে মোটামুটি দশ টাকার difference তার পরে পাঁচ কেজি আপনি কি আর একবার বলবেন আমি একটু repeat করবেন আমি একটু কানে কম শুনি জেমনিকি তেল mustard oil বাইরে একশো পঁচাশি টাকা টাকা দাম থেকে গোফারসে অনেক সময় একশো সত্তর বা একশো পঁচাত্তর টাকায় পাওয়া যাই আচ্ছা তার পরে আটা আটা যে রকম পাঁচ কেজি আটা বাইরে একশো আশি টাকা টাকা নেয় grofersone sixty one one sixty nine এরকম টাকায় আমি অনেক বার পেয়েছি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

আঁ সারা মাসের রান্না করতে চার litar তেল লাগে বাবা আপনি রান্না টান্না করেন না তো জানেন না বৌদিকে জিগেস করুন জানবে চার liter তেল খাওয়া শরীরের পক্ষে খুব খারাপ আপনি exercise করেন আঁ আপনি করেন regular করি আপনি কি চার litar তেল খাচ্ছেন আপনি exercise করছেন না এটা কিন্তু শরীরের জন্য খুব খারাপ আমি একা চার litar তেল খাইনা বাড়িতে কজন member তাহলে এক liter পঁচিশ mm করে তেল খাই ও শুধু তেল তো খাইনা রান্না করে হু amazon থেকে কখনো amazon বলছি flipkart বা যেখান থেকে আনান সেখান থেকে কোনো দিন ফাটা প্যাকেট পেয়েছেন তো এরোকোম কিছু ওদের কিছু থেকে guideline যে ফাটা থাকলে কি ভাবে করতে হবেঃ refund করে দেয় refant করে দেয় কিভাবে communicate করেন ওদের সাথে সঙ্গে সঙ্গে দেখে দিয়ে দেয় grofwer tofat ওরা সঙ্গে সঙ্গে আপনি বলবেন ওরা সঙ্গে সঙ্গে ওরা complain নিয়ে নেই সঙ্গে সঙ্গে নিয়ে নেই হ্যাঁ আচ্ছা আপনি যে ধরুন এই যে amazon থেকে কেনেন বলছেন তো amazon থেকে এই transaction গুলো বেশির ভাগ কি দিয়ে করেন cash on delivery না কি আপনি ওদেরকে credit card দেন credit card এই টা আমি online payment করে দিই আমি ওদেরকে কিছু দেয় না online দিয়ে দেন কোনো দিন মনে হয়নি credit card details টা দেওয়া শেষ না হ্যাঁ বলে কিন্তু এখন আমি করতে করতে আমি অভ্যস্ত হয়ে গেছি তো আমার খুব একটা অসুবিধা হয় না আচ্ছা তো আপনার শেষ টি নিয়ে কোনো কখনো কিছু সংগ্রাম মনে হয়নি যে এটা ঠিক না বা কিছু problem হতে পারে হতে পারে ভগবানের দোয়াই এখনো অব্দি হয়নি আচ্ছা যেকোনো দিন হতে পারে আর credit card details কি আপনি save করে রাখেন হ্যাঁ এটাতে তো সেটা তো আপনি জানেন যে RBI এর একটা rules বেরিয়েছে কি যে কোনো aap এখানে save করে রাখতে পারবে না না জানি না এখন একটা rules বেরিয়েছে যে কোনো aap

তো এইটা একটা আমি আপনাকে payment করবো আমার আবার আপনি details ভোরবেন না ওরা প্রতিবার আপনার কাছ থেকে একটা checkbox সে জিজ্ঞেস করবে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 আপনি যদি বলেন যে হ্যাঁ করবেন তাহলে ওরা save করবে নয় তো করবে না বুঝেছেন তো কারণ অনেক aap এ security পালনের availity আছে তো security পালনের availity আছে বলে এটা government থেকে করেছে আচ্ছা বুঝেছেন তো credit card details বা david card details যখনি কোথাও দেবেন খুব সাবধানে দেবেন একদম আচ্ছা তো amazon এ কখনো আপনার মানে amazon use করেন right তো amazon তা আপনার কাছে ভালো কেন লাগে amazon ভালো amazon এর delivery টা ভালো

অন্য তেহু আছে কিন্তু amazon এ অনেক কিছু product থেকে যে গুলো আপনার যত time নেওয়া থেকে আপনি যদি আজ কে order করলে মোটামুটি কালকে দিয়ে দেয়

amazon এর ration policy সমন্ধে আপনার কি fightback ভালো আপনার কিছু experience আছে কোনো problem হয় না কারণ amazon এ detack থাকলে ওরা জিনিস টাকে আপনাকে free তেই দিয়ে দেয় তো এরম কোনো fight back আছে মানে আপনার কাছে কোনো reference আছে কিসের যে amazon এরকম হয়েছে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

হু lamp দিয়ে দেয় আপনাকে হ্যাঁ তো আপনারা বলেন নি ওদের কে ওটা ফেরত নিতে যেতে আমরা তো ritan ই করে ছিলাম না দেড় কাছে available ছিল না তো উনি বলেন আপনারা lamp টা রাখুন আর টাকাও ফেরত দিয়েদিচ্ছি আচ্ছা তো আপনারা তারপরে ওদের কি lave ওদের কি lave সেটা জানি না ওরা বাড়িতে dell করে এত ই করে ওদের হয়তো অসুবিধা হয় না আচ্ছা তো সেই জিনিস কি flipkart ও করে না কেহু করে না মানে এটা শুধু amazon ই করে বলছেন আচ্ছা তো আপনি কখনো misho থেকে order করেছেন হু করেছি misho তে প্রচন্ড time লাগে জিনিস একটা মোটামুটি একটা জগ বেরিয়ে যাই misho তে তো আর misho তে variety আছে variety মোটামুটি আছে অনেক কিছুই আছে আমি খব অল্প সামান্য জিনিস order করেছিলাম কিন্তু এক একবার তো order cancelled হয়ে গেলো আর এক বার প্রচুর দেরি করে এল তো আপনি complain করেন নি ওদের ওখানে ও রকম হতে চাইছিলো জিনি complain করা misho থেকে আপনি কি কিনেছিলেন jewelry junk jewellery junk jeweller হ্যাঁ junk jewellery বাবা আপনার তো ভালোই idea আছে তো সেই গুলো কি ওখান থেকে ভালো পাওয়া যাই ভালো পাওয়া একটু দাম টা revenebul পাওয়া যাই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 snapdeal এ আপনার experience ভালো হাঁ আমি অনেক বার আনিয়েছি snapdeal এ কখনো কিছু সমস্যা হয় নি আচ্ছা তো snapdeal এটাকি indian company হ্যাঁ কিন্তু snapdeal এ আমি শুনেছি product quality গুলো বাজে থেকে না আমার এখনো হয়নি লোকে বলে কিন্তু আমার ভালোই বেরিয়েছে আচ্ছা তো আপনি সব চেয়ে বেশি কোনটা use করেন জামা কাপড়ের জন্য সবচেয়ে বেশি আমি myntra use করি সবচেয়ে বেশি myntra use করেন আচ্ছা

তো myntra তে আর flipkart এ তো একই company তো এখানে কি সিম জিনিস পাওয়া যাই না quality difference আছে কোন টা Myntra আচ্ছা এদের কি Myntra আমার Myntra কি সমেস্যা হয়ে ছিল আমার মনে আছে GeneraliMyntra টি খুব ভালো লাগে না যার কারণ তা হচ্ছে যে Myntra আমার ওখানে veg tyep নাই Myntra Myntra যা আছে পুরো টা হচ্ছে আপনার এ তে করতে হয় এপ এর thru দিয়ে করতে হয়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 আমার একটু সমেস্যা হয় যেমন আপনার Flipkart এ বলুন বা amazon বলুন দুটি দুটো রি আছে তো আপনার website ও আছে প্লাস অ্যাপ ও আছে ও generali ওই খানে কি হয় দুটো অ্যাপ থ্রু দিয়ে দেখা যাই কিন্তু ডিটেল এ দেখা যাই কিন্তু myntra তে সেই জিনিস গুলো দেখা যাই না myntra তে অ্যাপ থ্রু দিয়ে দেখতে হয় তো আমার কাছে এক টু প্রব্লেম এটিকে হু তো আপনি কি এরকম কখন লেগেছে না আমি অ্যাপ খুব ভালো করে use করতে জানি তাই আমার প্রব্লেম হয় না আমি অ্যাপ এ বেশি comfitubol আচ্ছা অ্যাপ আপনি জেনারেলি comfitubol বলছেন আপনি কি Flipkart কি অ্যাপ use করেন সব এ তে আমি অ্যাপ use করেন আচ্ছা তো আপনার কোন সমেস্যা আপনি পাননি কি সমেস্যা যে বুঝা যাচ্ছে না কিছু না আমি অস্পষ্ট বুজরে পারেন সব কিছু আচ্ছা আমার তো জানি না এই টা খুব প্রব্লেম হয় সবসুমাই হা বয়েস হয়ে গাছে তো একটু বয়েস এর সময়

পঁয়ত্রিশ ছত্রিশ বয়েস আ আপনার ধারণা ভুল আমার গলা শুনে লোকে আমাকে পনেরো সোলো বলে তা জানি না যা অত আমরা এই খানে আজকে আমরা এই অনলাইন নিয়ে অনেক কিছু delivery ব্যাপার এ detail অনেককিছু শুনলাম জানলাম বুজলাম অনেক কিছু আপনাদের swapping trend সমন্ধে বুজলাম anyways thank you আপনার সাথে কথা বলে ভালো লাগলো tata by by by okay bye

হ্যাঁ, টুবাই ছাড়া আবার কে বলবো? আমি ভালো আছি। তুই কেমন আছিস বল? কি আর বলবো? ঠান্ডা যা পড়েছে মাথা গরম হয়ে গেছে। ঠান্ডায় মাথা ঠান্ডা হয় না। হয়তো ঠান্ডা মাথাটা গরম।

দূরে আছি, তাই দূরে দূরে সরে যাচ্ছে। হম কাজকর্ম ওই চলছে আরকি। মোটামুটি, তোর কেমন চলছে?

New project কবে থেকে change হয়েছে?